আশেপাশে বেশকিছু সবুজ রঙের গাছপালাও আমরা দেখতে পাচ্ছি এবং দূরে একটি হলুদ রঙের বাড়িও আমরা দেখতে পা --

টি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার ধারে বেশ কিছু উঁচু উঁচু গাছ পালা দেখতে পাচ্ছি কিছুটা খোলা আকাশ আমরা দেখতে পাচ্ছি।

আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তাটির ধরে একটি বড়ো ঘড়ি লাগানো আছে এবং ঘড়ির সামনে একটি বড়ো জলের ফোয়ারা লাগানো আছে এবং বেশ কিছু সবুজ ঘাস আমরা দেখতে পাচ্ছি ।

আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি. রাস্তার ধারে একটি ভবন দেখতে পাচ্ছি. এই ভবনটি বহুতল।

আমার একটি রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তার ধারে একটি পাথর এর মূর্তি দাঁড় করানো আছে এবং রাস্তার ধারে ধারে বেশ কিছু বাড়ি আমরা দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি খোলা মাঠ দেখতে পাচ্ছি মাঠে বেস কিছু সবুজ ঘাস রয়েছে।